libreoffice baseএর এই কথ্য tutorial আপনাদের স্বাগত
জটিল forms সংক্রান্ত in tutorial আমরা শিখব:
একটি জটিল form নির্মান
পূর্ববর্তী tutorial আমরা শিখেছি কিভাবে libreoffice basea forms ব্যবহার করে তথ্য ঢোকানো যায় এবং কিভাবে ফর্মটি পরিবর্তন করা যায়
in tutorial একটি জটিল form নির্মাণ শেখা যাক
libreoffice base program আগে থেকে খোলা না থাকলে প্রথমে let খোলা যাক
library ডেটাবেস খুলুন
base যদি ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে file menu মধ্যে open ক্লিক করে library ডাটাবেস খুলতে পারেন
বা file menu মধ্যে recent documents ক্লিক করতে পারেন
একটি নতুন form তৈরী করা যাক যা গ্রন্থাগারের সদস্যদের দেওয়া বইগুলির হিসাব রাখতে সহায়তা করবে
তাহলে শেখা যাক এই screen যে form the দেখা যাচ্ছে সেইরকম form কিভাবে তৈরী করা যায়
libreoffice base প্রধান window main এবং base panel ডাটাবেস তালিকায় forms আইকনের উপর click করুন
তারপর click করুন use wizard to create form
এখন forms window খুলে গেছে এবং সেটির উপরে এখন পরিচিত forms wizard প্রর্দশিত হচ্ছে
আমরা আগেই we wizard নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তাহলে এখন আলোচনায় তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক
প্রথম ধাপ ক্ষেত্র নির্বাচন tables or queries label নিচের drop down box থেকে tables: booksissued নির্বাচন করুন
জোড়া তীর বোতাম ব্যবহার করে double ক্ষেত্রগুলিকে বাম থেকে ডান ডানদিকে নিয়ে যান
এবার next বোতামে click করুন
এটি দ্বিতীয় ধাপ কিন্তু আমরা এখনকার মত এই ধাপwe কিছু করব না next বোতামে click করুন
আমরা এখন পঞ্চম ধাপে আছি প্রথম বিন্যাস columnar – labels left নির্বাচন করুন এবং next বোতাম click করুন
ষষ্ঠ ধাপেও কিছু না করে শুধু next বোতাম ক্লিক করুন
সপ্তম ধাপ বরফ নীল নির্বাচন করুন এবং
অষ্টম ধাপে formটির name দিন books issued to members
এবং modify the form বিকল্পটি click করুন
এরপর finish বোতামে click করুন
লক্ষ্য করুন wizard পপআপ window are দেখা যাচ্ছে না এবং আমরা form ডিজাইন window দেখতে পাচ্ছি
তথ্য সাজানোর জন্য ফর্মটিকে ব্যবহার করার আগে এখানে কিছু পরিবর্তন করা যাক
প্রথমে formএর সমস্ত উপাদানগুলিকে দলমুক্ত করা যাক
আমরা এটি করছি যাতে আমরা সহজে ফর্মের উপাদানগুলির বৈশিষ্ট্য আলাদাভাবে সম্পাদনা করতে পারি
সব form উপাদানগুলি একবারে পৃথক করতে প্রথমে সমস্ত form উপাদানগুলি নির্বাচন করা প্রয়োজন
এটি করতে প্রথমে form ডিজাইন toolbar খোলা যাক
এর জন্য উপরের view menu click করুন তারপর toolbars click করুন তারপর form ডিজাইন click করুন
in toolbarএ একবার mouse পয়েন্টার icon click করুন যেটি হল প্রথম এবং সবথেকে বামদিকের icon
আমরা এখন থেকে এটিকে select বা নির্বাচন icon হিসাবে উল্লেখ করব
এটির সাহায্যে form উপাদানগুলিকে ক্লিক করে এবং টেনে নির্বাচন করা হয়
এখন formএর উপরের বামদিকে click করুন এবং কোনাকুনি নীচের অংশে ডানদিকে টেনে আনুন
এখন আপনি পর্যায়ক্রমে কালো এবং সাদা রেখা দ্বারা অঙ্কন করা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন
নিশ্চিত করুন যেন সমস্ত form উপাদান এই আয়তক্ষেত্রএর ভিতরেই থাকে
আমরা we পদ্ধতি বার বার ব্যবহার করব এবার formwe কয়েকটি উপাদানের দল নির্বাচন করুন
আমরা এখন দেখতে পাচ্ছি সব উপাদান ছোট সবুজ বাক্সে ঘেরা রয়েছে
এখন এখানে যাই করা হোক now কেন এই এলাকার সকল উপাদানগুলি সমানভাবে প্রভাবিত হবে
এবার এখানে যে কোন একটি label উপর mouse পয়েন্টার নিয়ে আসুন
লক্ষ্য করুন যে কোনো labels এবং text বাক্সের উপরে mouse পয়েন্টারthe একটি যোগচিনহের মত দেখাচ্ছে
এখন একটি label উপর ডান click করুন এবং নীচে group click করুন এবং তারপর ungroup click করুন
এখন একটি শিরোলেখ লেখা যাক যা সমস্ত form উপাদানের উপরে থাকবে
এই জন্য form উপাদানগুলিকে নিচে সরানো যাক এবং তারপর সেগুলি formfor centre আনা যাক
সুতরাং প্রথমে নিম্নমুখী তীর key প্রায় সাতবার টিপুন
তারপর ডানমুখী তীর key ১৪ বার টিপুন
লক্ষ্য করুন এর ফলে এই সমস্ত নির্বাচিত form উপাদানগুলি ডান দিকে এবং formএর centre চলে এসেছে
এখন যেখানে শিরোলেখ লিখতে হবে সেখানে cursor নিয়ে আসুন
এর জন্য form window এলাকার উপরের বামদিকে click করা যাক
এবার দুবার enter key টিপুন
তারপর চার বার ট্যাব key টিপুন এরপর লিখুন form to track books issued to members
এখন যখন আপনি labels এবং text বাক্সতে click করবেন তখন দেখবেন যে এইসব উপাদানগুলি পৃথকভাবে নির্বাচিত বা উজ্জ্বল হয়ে উঠছে
ঠিক আছে এরপর আমাদের form bookid এবং memberid labelsএর নাম পরিবর্তন করা যাক
এটি করতে আপনি bookid labelwe উপর double ক্লিক করুন এরফলে আমাদের পরিচিত properties পপ up window প্রর্দশিত করবে
label এর পাশে লিখুন book title
এখন আমাদের form memberid label উপর click করুন
লক্ষ্য করুন properties window পরিবর্তন হয়ে গেছে এখানে labelএর পাশে লিখুনmember name
দেখুন ট্যাব key টেপার সাথে সাথে ফর্মের লেবেলগুলি পরিবর্তন হয়ে গেছে
এরপর এখন এই ফর্মের উপাদানগুলি ফন্টের মাপ পরিবর্তন করা যাক
আবার সব উপাদানগুলিকে নির্বাচন করুন
এরজন্য প্রথমে click করে এবং তারপর ধরে টেনে আনার পদ্ধতিটি ব্যবহার করতে হবে
এখন যেকোনো একটি labelwe double click করুন যার ফলে properties window প্রদর্শন হবে
নিচে scroll করে font খুঁজে নিন এবং সেটির ডানদিকে চৌকো buttonএ click করুন
নতুন পপআপ windowতে bold এবং আকার ৮ click করুন
এবার ওকে button click করুন
লক্ষ্য করুন ফর্মের সমস্ত উপাদান জুড়ে font bold এবং font সাইজ ৮ হয়ে গেছে
এরপর সমস্ত form উপাদান আমাদের window centre সরিয়ে আনা যাক
এরজন্য সব উপাদান নির্বাচন করুন
এখন যেকোনো label উপর click করুন এবং form ডিজাইন window centre টেনে নিয়ে আসুন
এখন এই ফর্মটি সংরক্ষণ করা যাক
এই window বন্ধ করুন
base প্রধান window main এবং main panel books issued to members ফর্মের উপর double click করুন
এবর একটি form প্রর্দশিত হচ্ছে যা তথ্য ঢোকাতে ব্যবহারের জন্য প্রস্তুত
এখন এই formwe আপনি কিছু নমুনা তথ্য দেখতে পাচ্ছেন
এবং বইয়ের শিরোনাম ও সদস্যদের nameএর পাশে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন
এগুলি সত্যিই books এবং members table প্রধান সংখ্যা কিন্তু এই মানগুলিকে ব্যবহার করা খুব সহজসাধ্য নয়
এগুলির পরিবর্তে কি আপনি বইগুলির আসল শিরোনাম এবং সদস্যদের আসল names দেখতে পছন্দ করবেন
চাইলে কিভাবেই বা এটি করবেন
একটি উপায় হল তালিকা box নামক একটি form নিয়ন্ত্রক যোগ করা
আমরা পরবর্তী tutorial শিখব কিভাবে একটি তালিকা box অথবা অন্যান্য form নিয়ন্ত্রক যুক্ত করা এবং সেগুলিকে ব্যবহার করা যায়
এখানেই libreoffice baseএ জটিল forms সংক্রান্ত এই tutorial সমাপ্ত হল
সংক্ষেপ আমরা শিখেছি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
আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ